ম্যারেজ হল ম্যারেজ হল টির নাম প্রতিষ্ঠা কমিউনিটি হল । মনে হচ্ছে কোন বিয়ে বাড়ির ওকেশনের জন্য মানে ওটা ভাড়া নেওয়া হয়েছে সামনে খুব সুন্দর ভাবে গেটটিকে সাজানো হয়েছে।